একটা বুট কিনতে যাবো পয়সা লাগবা হাজার টাকা। বলছি পাবো কবে যাবি বুট কিনতে? দেখি ছ তারিখ সাত তারিখের মধ্যে যাবো। তা আমাকে ফোন করিস কেন তা, আমি যাব না? তোকে আবার কেনে নিয়ে যাব?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

করিস না একসাথে যাবো। তু তুই কিছু কিনবি না তোকে নিয়ে গেলে বেকার টাকাটা নষ্ট হবে না তোর?

ওহ কোথায় আছিস tower টা একটু problem হচ্ছে ভাল করে কথা বল। বলছি আমি কিনব না বুট? আমার বুট ছিঁড়ে গেছে রে। তোর ও ছিঁড়ে গেইলছে?

কালকে দেখলাম যে ভালো আছে বিকালে? হ্যাঁ ওইটা আমার দাদার বুট। ওহ নিয়ে আজ কিছু বলছিল স্যার? খেলতে যাইনি তা? না না আজকে স্যার আসেনি, স্যার কালকে কালকে আসবে বললে। তাহলে আমরা ঠিকই করেছি যাইনি বিদ্যুত আমি বেঁচে গেইলছি। হম বেঁচে গেলি কিন্তু, উম জানিস তো আমাদের ওই ছেলে কটাকে? ওরা কথা শোনাচ্ছিল। তার লেগে ফোন করলে সব কটা। বলছে একদিন একদিন খেলতে আসবে একদিন আসবে না, ওই রকম করে খেলা হয় নাকি? হ্যাঁ একদিন কামাই করেছি বলে মাসে একদিনও কামাই করতে পারবো না? বাপ্ রে। Private limited এর কাজ নয় যে এক একদিনও কামাই করতে পারবি না তুই। না এবারটি দেখ coach নিয়ে যদি না খেলতাম তাহলে সে আমরা আগের কার মতোনই ওইরকম থাকতাম। ওই যে প্রথম round এ যেই হেড়ে যেতাম আর পালিয়ে আসতাম। এখন তাও অনেক দূর গেছি তাও। Level টা একটু বেড়েছে। হম coach এ খেলছি তাও দাম থাকবে না একটুও? ওটাই তো coach যা খাটাচ্ছে মাগো। মরে গেছি মরলে হবে বেঁচে থাকতে হবে। বেঁচে তো আছি, বেঁচে আছি আবার। আবা আমার লেগেও মরে যাবে এইটাও ব্যাপার আছে। তোর লেগে আবার কে মরবে রে? এই যে তোরা আছিস, আমি যদি ফুটবল খেলা ছেড়ে দিই তো আমাকে ধর চ্যাং দোলা করে তুলে নিয়ে যাবে ঘর থেকে। তা তো ব্যাটা নিয়ে তো যাবো। কারণ তু ফুটবল ভালো খেলিস না? তোরা বলিস, কিন্তু সব জায়গা তে লয়।

তা জানি না। কেউ যদি বলে খারাপ তো কি বলব? খেলা এবার যদি coach এ practice করছি যদি খারাপ খেলা হয়, তাহলে তো বকবে না আমাকে? থালে একটু ভালো খেলতে পারছি বল? তোদের দয়ায়, মানে ঠাকুরের দান সব। ঠাকুরের দাম?

সত্যি আমাকে দিয়েছে একটু আশীর্বাদ। কোথায় আছিস রে? আমি আছি তো মাঠে বললাম না শুনতে পাইস না? যাবার সময় কথা থেমে গেছে তাছাড়া সবই ঠিকই আসছে।

না না এ রামপুরহাটে cricket খেলা হবে যাবি? কোনটা যে ডি পি এল?

কবে যাবি তু, কবে থেকে খেলাটা?

আমি যতদূর যানি ওই বোধ হয় সাত ই ফেব্রূয়ারী। ওহ তাহলে বাদাম খেতে যাব।

আমার কাছে টাকা নাই কিন্তু?

হ্যাঁ সাইকেলে করে যাবো তাও ভালো।

আমি খেলেছি না আমার বাবা খেলেছে, ওরা জানে? তোকে জানতে হবে না? দেখব যেদিন ভালো খেলা আছে, সব খোঁজ জেন নেব সেদিন চল যাব। আচ্ছা ওটা কিসের লেগে খেলা? আমি ও এখনো অবধি ভেবে পাই না। তোর জেনে দরকার কি কিসের লেগে খেলা আছে না খেলা আছে? ওরা খেলা আছে, আমরা খেলা দেখতে যাবো ব্যাস। খেলা দেখতে যাবো ব্যাস। মানে আমরা শুধু খেলা দেখতে যাবো?

বিদ্যুত কে নামিয়েন দিবি?

নামিয়ে দিস ও কি খেলবে তা? কি খেলবে? ফুটবল ব্যাব্যাট বল খেলতে যেয়ে ফুটবলের মতো লেসে যাবে বলকে।

Keeper দিতে হবে, তোর এই cricket এর কিপার।

মানে বল ব্যাটে বাদ দিয়ে উ পা তে লেয়ে যাবে।

তু উহা বাদ দে, কোথায় hire খেলতেছিস সেইটা বল? আমি hire আর কোথায় খেলতে যাবো বল? এইটা পাশের গ্রাম মাড় গ্রামে। ওহ ক টাকা দিয়েছে? কত দেবে? পাঁচশো। পাঁচশো টাকা? বাপ্ রে।

আমরা তো ওতো ভালো player হতে পারিনি তোদের মতো খেলে বেড়াবো সব জাগায়। মানে কালকেও আমার খেলা আছে, পরশু খেলা, আছে তরশু ও খেলা আছে, যেতে হবে এখন। কথাটা আমাকে বলা উচিত ছিল। যে তোদের মতো আমি লয় যে প্রতিদিন খেলে বেড়াবো, বুঝলি তো?

হাজার টাকাটা তো এমনি এমনি দেয় না, জেতাতে হয় তবেই। আর না জেতাতে পারলে ওই সাতশো টাকা দিয়েই বাড়ি। তাহলে উম আর আমি? আমাকে লেয় পাঁচশো টাকা দিয়ে, আমি খেলি। আমিতো খেলিনা গোল কীপার আমি ব্যাস। তুই যা save লাগাস মানে চিল পাখির মতোন। একবার ওই কোনাতে বল মারলে ধড়াম করে তুই একেবারে ধরাপ করে save. থাক ভাই আর বলতে হবে না তোকে। তোকে সেদিন গোলটা কেমন দিলাম বলত? কেদ্দা hire হইল গেছিলি আর আমি আর ছেলে মিলে tribeca shoot আর এ

তুই জেনে শুনেও shot টা save করতে পারলি না। তোকে বললাম এধারে মারবো। তাও তাহলে তোর talent টা বাড়তো না? না দেখলাম আমাদের গ্রামের ছেলে। আর তোর তোর একটু ই টো বাড়াই। তাহলে আমি ছেড়ে দিলাম goal টো। ও তাই নিয়ে কলকাতা কবে trial যাবি? কলকাতা এখন অনেক দেরি আছে। কত মাস? তিন মাস, চার মাস, পাঁচ মাস? না না অত লয় এ দেড় মাস। দেড় মাস তো কই তুই practice করছিস। কলকাতা যাবি তো বললি খেলতে। টাকা সব গুনলেবে টাকা ফাকা লিবে? না এমনি শুধুই? না না খরচা ওদের। তো তুই যাবি, তোকে টাকা লেবে না?

কি বললি কিছুই বুঝতেই পারলাম না? ভালো করে খুলে বল? বলছি যাওয়া আসা খরচা শুধু আমার রে। ও তাই?

আর সেই কলে college collage এর কি হলো? কিচ্ছু হয়নি, তোর পিছন দিয়ে ঘুরে দেখ। না college এর college এর কি হলো সেটা দেখ? বল College এর কি হবে? এইযে বিজয়দারা কালকে ইয়ে করতে গেছিল? trial দিতে গেছিল, নিয়ে বলছে ছাগল গরুর মতো বেঁচে আছে সব খেয়ে। ছাগল গরুর মতো কেনে? এ হয়নে ওই যারা ভালো player তাদেকে লেয়নি। না ওই যেই coach টা যার কাছে trial দিচ্ছল, সেই coach টা ধর যে যে ওর কাছে practice করেছে তাকে তাকে নিয়েছে। আর যে যে practice করেনি, যতই ভালো খেলুক সে সব বেকার। মানে ও ওর কাছে যে টাকা দিয়ে খেলত, তাকে লিয়েছে শুধু? হ্যাঁ ওইটাই। যেমন আমরা যেমন বিদ্যুতের কাছে খেলি, তেমন ওইটাই। ওহ ওই রকমই হয় বুঝলি তো? মানে যেই coach এর সঙ্গে খেলবো সেই coach যদি থাকে না? তাহলে তো ও ওকেই লিবে। সে রাগ উঠুক আর না

হ্যাঁ তু তু কিছু করতে পারলি না পারলি? তোকে লিবেই। ওটাই তো হয় নিয়ে বিজয় বিজয়দার reaction কেমন ছিল? কি বলব? আর মানে ওর মুখ চোখ দেখে, তোর কি বলব? এত গাল দিচ্ছে যে বলার নাই। আর কাড়েনদা?

রাগে পালিয়ে গেল। সেই ওয়া স্বাভাবিক মানে, যদি ভালো খেলে যদি না লেয় থালে আর, আর automatically রাগ উঠে যাবে। কচু গাছে গলায় দড়ি দিতে হবে। কচু গাছে গলায় দড়ি? হ্যাঁ এবারে যা ওতো কষ্ট করে খেলে coach টোচ নিয়ে খেলছি। যদি কিছু তো নাই করতে পারলাম, থালে খেলে লাভ কি হল আমার? ওটাই তো, মানে ও কোনো খেলা হল নাকি? তা আবার সে না খেলা নিক পারতো ওদিকে তাহলে? ওটাই তো যে ভালো ধর, ওর মধ্যে বিজয় দা বলছে তো। ও আমার থেকে ল্যালা তাও ওকে নিয়ে নিল এসে, ব্যাস। আবার এ এ নাকি এ এখান থেকে যারা select হবে তাদিকে district level এ খেলাবে।

হাসি পাচ্ছে আমার কথা গুলো শুনে। কি আর করবি বল? সব উপরওলার দয়া রে? তাইতো সব ভাগ্যের বিষয় বল খানি? হ্যাঁ

সেদিন খেলতে নামলি তুই যে বলটা save করতে পারলিনা তোরতো মাথায় নেয় না বুদ্ধি ফুদ্দি ছিল না নাকি? বুললাম না? তোর কথায় ঐজন্য save করলাম না। সেইদিনের খেলাটা বলিনি আমি? আমরা যখন পুরো team টা একসঙ্গে খেলতে নামলাম, একদিনের খেলা ধরলাম না? হাজার টাকা entry fee ছিল ঐটা?

কোথায় বলত? রামপুরহাটে। ওখানেই,

এই একটাই তো goal খেয়েছি। আবার যে কষ্ট করে ছাই একটু আবার দিতে হলো দিয়ে গোল। তা আমি জানি তো, তোরা তোরা আছিস তো। ওয়া, মানে আমাদের উপরে সব depend করছে নাকি?

ঠিক আছে টাটা।

Bye.